এখানে আমি দেখতে পারতেসি একটা বাস স্ট্যান্ডের মতো একটা দেখতে পারতেসি যেখানে অনেকগুলা--

বসার লইগে জায়গা দেওয়া হইছে।

এখানে আমি একটা হোটেলের মতো দেখতে পারতাছি যেখানে--

একটা ড্যামের মতো দেখতে পারতাসি।

দেখতে খুব সুন্দর লাগতেসে চাইরেদিক দিয়া শুধু--

এখানে আমি দেখতে পারতেসি যে--

বাউন্ডারি দেওয়ান্নে আসে অনেকগুলা মানুষ এখানে আসে।

এটার ভেতরে একটা কঙ্কাল দেখতে পাইতাসি আমি।

মানুষ আমি দেখতে পারতেছি সাইডে।

ঘন জঙ্গল আমি দেখতে পারতাছি দেখতে খুবই সুন্দর লাগতাছে।

উদয়পুর সিটি এ নামে একটা--

এনটারের এন্ট্রি গেটটাও দেখতে খুবই সুন্দর লাগতাছে।

লেখা আছে এটার ভিতরে দুইটা গাড়ি দেখতে পারতাসি আমি এহানে ।

মন্দির দেখা যাইতাসে যেখানে একজন--

মানুষ এখানে ফটো তুলতাসে।

বসার জায়গা দেখতে পারতাছি আমি।

এহানে দেহা যাইতাসে--

রোড আসে একটা অনেকগুলা ইট দেখতে পারতাসে।

ইন্ট্রি গেট তারপর এখানে কয়েকটা মূর্তি রাগানো আসে দেখতে খুবই সুন্দর লাগতাছে।